দোকানগুলির উপরে অনেক পোস্টার লাগানো আছে।

বিল্ডিংটির চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে।

দেওয়ালের মাঝখানে একটি বড় গেট দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

পিছন দিকে অনেক বড়ো বড়ো সবুজ গাছপালা রয়েছে।

গাড়িটি মনে হচ্ছে নষ্ট ঠিক করতেছে।

ছবিটিতে আমরা একটি জিম ঘর দেখতে পাচ্ছি।

আমরা একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি।

ছাত্রগুলি সাদা রংয়ের জামা পরে দেখতে পাচ্ছি।

দোকানের চারিদিকে অনেক জিনিসপত্র সাজানো রয়েছে।

চেয়ারের পাশে অনেকগুলো ছাতা রয়েছে।

পাশে একটি বড়ো জে_সি_পি গাড়ি দেখতে পাচ্ছি।

রাস্তার পাশে অনেকগুলো বড় বড় বিল্ডিং রয়েছে।

ভিতরে অনেকগুলি চার চাকা দাঁড় করানো আছে।

ছবিটিতে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।

টেবিলে অনেকগুলো ওষুধপত্র সাজানো দেখতে পাচ্ছি।

পিছনদিকে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

বাসের সামোনে একজন লোক দাঁড়িয়ে আছে।

স্কুলের সামনে একটি খোলা মাঠ রয়েছে।

গাড়িটির চাকা খোলা দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক ছোট বড় গাছপালা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি চশমার দোকান দেখতে পাচ্ছি।

মাঝখানে ফুলগুলি হলুদ রঙের ফুটে রয়েছে।

পিছনে একটি কাঠের গ্যালারি রয়েছে।

শেষে একটি তালা ঝোলানো গেট দেখা যাচ্ছে।

চারিদিকে অনেকগুলি বড় গ্যালারি দেখতে পারছি।

প্লেটে অনেকগুলো খাওয়ার সাজানো আছে।

দেওয়ালের মধ্যে একটি পোস্ট বক্স লাগানো আছে।

গেট এর পাশে অনেকগুলি ছোট ছোট দোকান দেখা যাচ্ছে।

ভিতরে অনেকজন ছেলে মেয়ে বসিয়ে আছে।

সামনের লাইনে একজন ড্যান্স মাস্টার রয়েছে।

ছবিটিতে আমরা একটি ড্যান্স ক্লাস দেখতে পাচ্ছি।

পিছনের দেওয়ালে অনেকগুলো ফোটো ফ্রেম লাগানো আছে।

রাস্তার দুই দিকে ঘন জঙ্গল রয়েছে।

টেবিলের উপরে একটি কম্পিউটার রাখা আছে।

এখানে আমরা একটি মেলারয় দেখতে পাচ্ছি।

মেলা বাড়ি মাঝখানে একটি বড় গাছ রয়েছে।

চারিদিকে অনেক বড় বড় দোকান দেখা যাচ্ছে।